প্রচুর বাইক ক রাখা আছে এখানে কার্যালয় ও সব--

সামনের দিকে কলকাতা যেতে ওই সাইড টা পরে। এখানে পুলিশ আর.পি.এফ -এর--